না না ওটা জানিনা তুই জানিস কি ওইটা? মানে কি বলতো আমি জানিনা আমি করিনি। তবে আমাকে কাকা শিখিয়ে দিয়েছিল মানে ধর আহ একটা গাছ আছে তো ধর তোর একটা আম গাছ আছে আম গাছ থেকে হয়তো একটা পেয়ারা গাছ হবে ওটা কি বলতো ধর আম গাছটা আছে তো? আহ দিয়ে আমগাছটাকে একটু মানে ছাল তুলে নিতে হবে ছাল টা তুলে নিয়ে যে পেয়ারা গাছটা থাকবে আহ ওটার ডালটা ওখানে লাগিয়ে দিয়ে মানে একটু গোবর আহ মানে অনেক কিছু আছে ওগুলো দিয়ে বলছে যদি বেঁধে দেওয়া হয় বলছে ওই গাছটা আবার বেড়ে যায় বলছে মানে জোড়া

হ্যাঁ জোড়া কলম তো কাকা করেছে বুঝলি ওরকম তো দু-একটা গাছ করেছো তো বেশ ভালোই হয়েছে তো?

হ্যাঁ ফল ধরছে বলতে গেলে তোর আহ যেটা তোর আম গাছ টা আছে আমগাছটাতে ফল ধরছে আর যেটা পেয়ারা করেছে মানে জোড় কলম আহ ওটা ধর বেশ বড় হয়েছে এবার ধর ওটাও মানে মুকুল এসেছে এবার ধর ধরবে। মুকুল এসেছে? মুকুল এসেছে তো একবার তো সেই আমার একবার যখন সেই ওই এক দু বছর আগে সেই যখন স্কুলে যখন একবার ফুল গাছ লাগিয়েছি তখন তো একবার করেছিলাম আমরা ফুল গাছই করেছিলাম ওটা

হ্যাঁ ওটাতেও হয়েছিল দু'রকম ফুল ধরত। আমি যেখানে আছি বুঝলি সেখানে একটা গাছ কেটে দিচ্ছে রে তা কি করব বল তো?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 সরকারি বলতে গেলে তোর যে হয় না? তোর আমি মাঠে আছি হ্যাঁ? মাঠে আছি তো আমাদের যে থাকে সাইডে যে গাছগুলা ওগুলো সব কাটছে মানে বেশ বড় বড় গাছ আছে।

কেন কিছুর দরকার আছে নাকি? কিছু দরকার বলতে গেলে বলছে কাটবো দিয়ে এখানে চাষ করব অন্যান্য কিছু মানে এই আলু কপি এগুলো সব চাষ করবে বলছে। আমি আহ মানে আমি যাই একবার গিয়ে দেখি কি আমি বলবো যে গাছ কেটো না গাছ কাটা ভালো না এই গাছগুলো আছে তো ভালোই ত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 গাছ সত্যি কাটা ভালো না কারণ একজনে গেলে হবে না চার পাঁচ জন যেতে হবে, নিয়ে ওদেরকে বলতে হবে ভালোভাবে।

ধারে তো নিজের গাছ হয় না ওগুলো তো সরকারি হয়। হ্যাঁ ওটাই। এবার ধর কাকে কি বলবি বল যে পাচ্ছে সে ওইভাবে কেটে নিচ্ছে মানে যাদের জমি তো ওরা জমি এটাই নিয়ে নিচ্ছে অনেক খারাপ লাগে বুঝলি গাছ কেটে দিলে আমি তো একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম বুঝলি ওইটা তো সেই বড় হয়েছিল পেয়ারা ও ধরতো দিয়ে সেই কাজল কে চিনিস তো?

ও সেই ও পেয়ারা গাছটা যখনই আসতো তখনই চাপতো সেই চেপে চেপে পেয়ারা গাছটাকে ভেঙে দিয়েছিল ওই তো তোর যে আমাদের বাড়ি থেকে গিয়ে তুই গিয়ে যে মাঠ টা আছে সাইডে ওই চক্রবর্তী কি বলছে ওখানে তো?

তো ওই গাছটার পেয়ারা তো আমিও খেয়েছি ভালো তো হ্যাঁ তা আবার ধরলে আর কি বেরিয়েছে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

হ্যাঁ গাছ পড়ে গেছিল। তুই জানিস তো সেই তোকে বলছিলাম না যে উম সেই মানে আমার আমাদের member যে ছিল নিজেদের সে গাছগুলো লাগিয়ে ছিলাম না রাস্তা রোডের ধারে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 গোল গোল হয়ে গেছে তাই না? হ্যাঁ, এবার হয়তো ধর ছাগলে দেখতে পাইনি মানে ছাগলে দেখতে পাইনি কি ওটা ধর হয়ত ঝরেছিল মানে অনেকটা ঝরছিল তো সাইডে আমরাই লাগিয়েছিলাম আহ তো এগুলো নিয়ে মানে গাছগুলো সব ভালো ই হয়েছে ওটা মানে সবকিছু মানে প্রত্যেকটা গাছ নেই তবে কিছু কিছু আছে গাছ। তাপস একটা জমি আছে ফাঁকা বলছিল তো ওই জমি টা তে কি লাগাবি বলতো গাছ লাগাবি? কে আহ তাপস বলছিল? হ্যাঁ ও বলছিল আমাদের দশ কাঠা মতন ফাঁকা জমি আছে ঐটা

তা গাছ লাগালে তো ভালই হয় আমি তো ওইটাই ভাবছিলাম ভাবছিলাম কি তো ও ও বলেছে যে গাছ লাগাব? ও বলছিল ফাঁকা পড়ে আছে আমরা তো ওইটা তো কিছুই করি না বেকার ফাঁকা পড়ে আছে জমিটাতে চাষ চাষ ও করি না কিছুই করি না ওটা বেকার সেই পড়ে আছে ও তাহলে জমিটাতে চাষ হয় না তাহলে?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 আমরা কি বলতাম বলতো? গাছ লাগিয়ে নিতাম কিরকম হতো তাহলে? তাহলে তো খুব ভালোই হয় তাহলে ওকে একবার বলতে হবে তাহলে মানে একবার বলবো ওকে ওই তাপস কে যে তাহলে আমরা এখানে গাছ লাগাবো বেকার তোর পড়ে আছে তাহলে গাছ তো থাকা ভালো গাছ লাগালে মানে গাছ লাগালে তো অনেক ভালো সবারই ভালো হ্যাঁ তাহলে গাছটা তাহলে লাগাবো হ্যাঁ, তো ওই ওইটাই ভাবছিলাম আমি ও ও বলছিল আমাকে বেকার জমি কটা পড়ে আছে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 আহ ওকে বুঝলি মানে একটু পরে ফোন করাই ভালো কারন ধর যে গেছে তোকে বলছিলাম না মামার বন্ধুটা মানে কলকাতা গেছে গাছগুলো আনতে তাহলে ধর এখন যদি বলতাম তাহলে এখনই ওকে বলে দিতাম যে আমাদের আরো কিছু লাগবে তাহলে ও একবারে নিয়ে চলে আসতো।

হ্যাঁ তাহলে তো এই জমি টা কে ভাল করে সাফ করতে হবে তো অনেক আবরজনা আছে জমি টা তে আরে তা করে দেব ও তো এখন বাড়ি আসবে না ও বলল আমার এখনো এখন আমি যাব ওখানে ওর বলছে মানে ও যেখান থেকে নিয়ে আসে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 হ্যাঁ ওইটাই করব তাহলে বিকেল বেলায় গিয়ে সব অনেক দিলে দশ বারো টা ছেলে নিয়ে সব তাহলে কেটে দিতাম নিয়ে তারপর দিন চাষ দিয়ে দিতাম

না না ওর মা কিছু বলবে না ও বেকার তো চাষ টাস নেই না বেকার কি করে তাও যদি গাছ লাগিয়ে যদি আম ফাম যদি ধরে ফলের গাছ ই লাগাব ধরলি লাগাবো তাহলে ভাগ করে তখন ইয়ে করে নেব তাপস তো এখন বাইরে আছে ও ও তো এখন বাইরে কাজ করতে গেছে তো বাড়ি এসছে নাকি আমি তো আমার জানা নেই

টিকিট কেটেছে আজ বিকেল বেলায় চাপবে নিয়ে পরশু নামবে।

তা ওকে একবার কি বলতো ওকে একবার ফোন করবি হ্যাঁ তুই দিয়ে ওকে বলবি যে তুই এমনি চাষ মানে এমনি কি বলতো এমনি ফল ফলমূলের গাছ লাগাবি না এমনি এই শাল যেগুলা বললাম তোকে তুই লাগাবি ওগুলা একবার জিজ্ঞেস করিস তো তাহলে ভালো হয় তাহলে আমি বলব মানে আমার মামার বন্ধু কে তাহলে আজ ওই দশটার দিকে ওকে একবার ফোন করবো ঠিক আছে ওকে ভালোভাবে জিজ্ঞেস করবি, হ্যাঁ যে সত্যি মানে কোন অসুবিধা নেই তো বা এরকম মানে কি বলতো ওকে বলবি যে তোর অসুবিধা হবে না গাছগুলো দেখাশোনা আমরাই করব হম সাইডে তো আছে জল জলের কোন অসুবিধা নেই

হ্যাঁ আর তোর যেটা বলছিলাম যে আহ যে সেই কি গাছ তা ওটা যে মেহেগিনি নাকি বলছিলি না গাছটা? ওই গাছটার দাম অনেক রে ওটাতে বলছে বন্দুক নাকি তৈরি হয় বলছে? হ্যাঁ বন্দুক তৈরি হয়। তো গাছটা অনেক দামি আর হ্যাঁ আরেকটা গাছ লাগাবি? মানে এই যে চন্দন গাছ নাকি বলছে ওটা লাগাবি

হ্যাঁ লাগালেও তো হয়। মানে বেছে লাগাব না ধর হয়তো দশ থেকে কুড়ি পিস লাগালাম।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

আর গাছ জানিস তো গাছ এমন জিনিস গাছ থাকা ভালো গাছ দেখবি তোকে একটা কথা বলছি যে ধর আহ তুই একটা গ্রাম বেড়াতে গেলি ঠিক আছে এবার ধর ওখানে গাছপালা সেরকম কিছু নেই দেখবি কেমন কেমন লাগবে মনে হবে সব ফাঁকা ফাঁকা। আর দেখ আমাদের গ্রামে কত সুন্দর সব দিকে কত গাছ আছে তালগাছ আরো সব কত কি আছে তো কত সুন্দর লাগছে বল? যেই গাছ লাগায় সেই গাছ হয় এবার দেখ আমি যেখানে বসে আছি সেখানে দেখ চার দিকে কত সুন্দর গাছ আছে তো কলা গাছ কত সব কদম নিম পেয়ারা সব কত কি আছে

তা আমাদের এই সাইডে তো পাশে তো সেই একটা বাগান আছে পেয়ারার বাগান

হে পেয়ারার বাগান আছে লেবু লেবু লাগিয়েছে দেখ গাছ থাকলে কত সুন্দর লাগছে বলত চারিদিকটা একদম আহ মানে কত সুন্দর লাগছে পরিবেশটা একদম কত সুন্দর লাগছে বল? হ্যাঁ, বেশ পেয়ারাও ধরে সেদিনকে তো খেতে গেছিলাম পেয়ারা তা পেয়ারা ছিল না একটা লেবু ছিল ওইটাকে পেরে নিয়ে এসেছিলাম নিয়ে কুল খেয়েছিলাম

হ্যাঁ, বাগানটাকে দেখতে খুব সুন্দর লাগছে।

হ্যাঁ ধর আমি কথাই বলছি ধর তুই একটা পাকা বাড়ি করলি ঠিক আছে আহ হ্যাঁ দিয়ে ধর তুই একটা কিছু গাছ লাগাস তুই একটা এমনি বাড়িতে দেখবি তোর এমনি পেয়ারা আম দেখবি কত সৌন্দর্য লাগে বলতো বাড়িটা গাছ থাকলে হ্যাঁ এবার ধর আমাদের বাড়িতে একটাই গাছ আছে পেয়ারা গাছ এবার ধর ওটা দেখে তাও কত সুন্দর লাগে বলতো একটা ভালো লাগছে আর দেখবি যে বাড়িতে একটাও গাছ নেই দেখবি সে কেমন ফাঁকা ফাঁকা লাগবে শুদ্ধ বল? ফাঁকা ফাঁকা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস।

গাছ থেকেই তো আমরা carbon di oxide পেছি? না থাকলে তো আমরাও বাঁচবো না

গাছ না থাকলে তো আমরাও বাঁচব না পাখি পশু বাঁচবে না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 ওরাও লিছে, আমরাও লিছি মানে আমরা ওদেরকে দিচ্ছি আর ওরা আমাদের দিচ্ছে। এ এবার এবার কি বলতো অবশেষে কি বলতো এবার ধর তুই একবার ভাব যদি গাছ না থাকে না তাহলে কিন্তু আমাদের বাঁচা মুশকিল হয়ে যাবে হ্যাঁ সেটাই তো। পশুপাখি ওদেরও তো বাঁচ বাঁচার অসুবিধা হয়ে যাবে

যে জঙ্গলটা কেটে দেবে বলছিল ঠিক আছে হ্যাঁ ওখানেতে কিন্তু অনেক কিছু বাস করে যেমন ধর যাই থাকুক পশু পাখি যাই থাকুক এবার ধর ওটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তো ওরা তো খুব কষ্ট পাবে তাহলে হ্যাঁ ওরা তো কষ্ট পাবে অনেক। এবার ধর ওরা কোথায় যাবে বল এরকম ভেবে ধর সবকিছুই করতে হবে তবে গাছ লাগা ভালো বুঝলি যেখানেই হোক মানে যেখানে ধর ফাঁকা থাকবে না সেখানে গাছ লাগা ভালো সে একটা হোক দুটো হোক লাগাতে হবে সে কোন জঙ্গলে যে আগুন ধরেছিল ওইখানে তো প্রচুর পশুপাখি মরে গেছিল তো তাহলে এবার এবার তুই ভাব এবার ধর ওখানে আগুন লেগে গেল কিছু ধর কিছু কি অনেক কষ্ট পেয়েছে এবার ধর যাই ছিল ধর আহ তোর হরিণ বা যাই ছিল সবকিছু ধর তো মরে গেল তাহলে কেমন কষ্ট বলতো? এবার গাছগুলো থাকলে কি হত ওখানে তারা থাকতো এবার তারা সেখান থেকে খাওয়া দাওয়া করত সবকিচ্ছু তারা এমনকি গাছের পাতাও খেত বুঝলি তো সেরকম কিছু পশুও ছিল যেমন সেই হাতি জেব্রা হরিণ ওগুলোতো গাছের পাতা খেত ওই জঙ্গলটা জানিস তো আমাদের পশ্চিমবঙ্গে জঙ্গলটা অনেক ই মানে যে জঙ্গল বলছে ওটা অনেক বড় বুঝলি? আর সেদিনকে তোরা কোথায় পিকনিক করতে গেছিলি যেন শালবনী নাকি কি বলছিল? হ্যাঁ হ্যাঁ আরেকটা কথা এই যে শালবনি গেছিলাম তো তো ওখানে তোর কি বলবো মানে নামটা হচ্ছে শালবনি তো? তো ওখানে শাল গাছ এতটা আছে তোর একদম দেখে তোর মন ভরে যাবে মানে এত সুন্দর এত সুন্দর লাগছে কি বলবো গাছগুলো দেখতেই ভালো লাগছে ধর আমি এখানে বসে আছি ধর যেদিকে তাকাচ্ছি সেদিকে মনে হচ্ছে একদম সে মানে দারুন লাগছে দেখতে, সে সৌন্দর্য কত শুধু শালগাছ ই আর কোন গাছ নেই নাকি? এবার দেখ যেমন ধর যেমন ধর দীঘায় যায় মানুষ তো দিঘা দেখবি তুই চারিদিকে যখন তাকাবি দেখবি শুধু জল আর জল মানে সমুদ্র ঠিক আছে আর তুই ছত্রিশ বিঘায় গিয়েছিস কোনোদিন?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

না না ওখানে গেইনি ভাবছি যাব যাব ভাবছি তা যাওয়া হয় না ওইটা অনেকদূর বুঝলি? ও এইটা তুই এইটা জানলি কি করে আমি তো নাম শুনিনি রে এখন অব্দি এত বড় হলাম তা ওটা কথায় বলতো

কে বলছিল কোন কোন ছেলেটা বলছিল বলতো কোন মানুষটা? আমাকে কে ফোন করলো কার কথা বলল আমাকে বলল ওখানে কি ওইটা ঘুরতে সে দু'দিন টাইম লেগে যায় দুদিন টাইম লেগে যায় ও বাবা

হ্যাঁ দুদিন বলছে বিশাল বড় জায়গা ওটা। বাপরে তো তাহলে যাবি তাহলে ওখানে? ওখানে ভাবছি যাব যাব তা কেউ তো চিনে না বলছে ওটা আহ বলছি হ্যাঁ আর একটা কথা বলছি যে ও বাদ দে ও বাদ দে আমি যেখানে গেছিলাম না তোর ওই শালবনি নাকি বলছিলাম ওখানে বুঝলি আমরা গেলাম দিয়ে তোর একটা মানে আমাদের দাদুদের বয়সী ঠিক আছে তো আমরা ওকে জিজ্ঞেস করছি যে এগুলো কে লাগিয়েছে বা কে কি করেছে তো ও বলছে যে দেখ এগুলো আমরা লাগাইনি এগুলো ধর মানে ছিলই তো এগুলা কিন্তু সবাইকে মানে যে গাছগুলো আছে এগুলো মানে এতটা সুন্দর লাগছে দেখতে, ওরা বলছে যে এই গাছগুলো কেউ না কাটে এ না ইয়ে করে মানে যে করে মানে সব মানে সবাই একদম ভালোভাবে দেখে যে হয়তো আমি কেটে নিলাম বা ও কেটে নিলো তা নয়। যদি এরকম ব্যাপার বুঝলি আর ওটা একটা ইয়ে ধর যদি একটা গাছ কাটে না তার বদলে বলছে তিন থেকে চারটা গাছ লাগাতে হবে হ্যাঁ ওটা তো লাগাতে হবে একটা গাছ কাটলে তো আর তো গাছ দিতেই হবে

এবার তাহলে তো ধর তোর ইয়েটা বুঝতে হবে, ক্ষতি ক্ষতিটা বুঝতে হবে এবার ধর তুই একটা লাগা একটা কেটে নিলি এবার তার বদলে দুটো গাছ লাগিয়ে দিলি ধর একটা হলনা তাহলে আর একটা হল ওটা make up হয়ে গেল আর এখানে তো সেই একটা আমাদের সেই পাড়ায় একটা বড় গাছ না সেই কি বলছে ধর্মতলায় তো এই গাছটা তো কাটতে দেয়নি কেউ হ্যাঁ তাহলে দেখ তাহলে ওইটা কত মানে কত দিক কতদিন থেকে আছে বলতো? হ্যাঁ ওইটা বিশাল পুরনো জায়গা তো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 তিশির ছল্লিশ বছর ধরে আছে গাছটা এখনো মরেনিকো। তাহলে তিশির ছল্লিশ বছর ধরে আছে কেউ কাটেনা তাহলে ওটা এখনো থাকবে ও মানে কি বলতো ও যেখান থেকে মানে ও তো নিজে নিজে হয়েছে বা ধর ও নিজে নিজে চলে যাবে আর হ্যাঁ কি বলছিলাম বলছিলাম যে তাপস কে তাহলে তুই একবার ফোন করবি ঠিক আছে ফোন না করলে হবে না তখন ধর এদিকেও হবে না ওদিকেও হবে না তাহলে ওকে ফোন করে জিজ্ঞেস করে নিবি যে আহ মানে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 হ্যাঁ ওকে ফোন করে বলবো জমিটাকে তো সাফ করে দেওয়ার ব্যবস্থা তো করতে হবে সাফ না করলে তো বিশাল জমিয়ে আছে তুই গিয়েছিস কি ধারের জমিটা দেখতে? হ্যাঁ মানে গিয়েছি বলতে গেলে সেদিনকে আমাদের হ্যাঁ আমাদের যে বাগানটা আছে না ওই বাগান থেকে আমি দেখছিলাম যে জমিটা কাদের বুঝলি তা আমি আমি জানতাম না মানে ধর আমি তো এখানে থাকতাম না এবার ধর আমি এসছি এবার আমি জানতাম না কাদের তবে জায়গাটা বেশ ভালোই বুঝলি মানে সবদিক থেকে চারিদিকে সুবিধা হবে যেমন ধর তোর জল দ্বীপ আছে ওখানে একটা আহ তারপরে ওখানে ধর কি বলব যে ধর সাইডে যে গ্রামগুলো আছে ওখানে যে সারগুলো সে ফেলে এগুলো সব কিছু আছে আমি দেখলাম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 হ্যাঁ ওকে ফোন করবো জিজ্ঞেস করবো তুই যে ভাবছিলি গাছ লাগাব তার কি গাছ লাগাবি আর ওই ওইটা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 হ্যাঁ আর সে ওর জমিটা জন্য তো ঘেরতে হবে তা ওর তাহলে তো কটাই ইয়ে লাগবে হ্যাঁ ওটাই করব তোকে বলছি কাকা বলছে ও কিছু দিতে পারবে না ও তো বাড়ি থেকে আসছে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 হ্যাঁ সেটাই বলছিলাম তাহলে খুব ভালো হয় বল? আমরা দুজনে মিলে একবার দিলাম ও একজনে মিলে একবার দিল ওটাই হবে এবার ধর ওকে অনেক কিছু চাইবো বেছে লাগবে না ধর হয়তো তিনভাগের হয়তো একভাগ দিলে আমরা দুভাগ দিলাম এরকম এটাই

আর তুই তাহলে তাই করবি হ্যাঁ? ভালভাবে চাষটা তুইতো চাষ দিয়েছিস যেটা বললাম ওটা কিন্তু অবশ্যই করবি অবশ্যই করবি হ্যাঁ কি বলতো তোর ওই যে বললাম না চার ফুট অন্তর অন্তর মানে গর্ত করবি ওই দু ফুট দু ফুট করে চার ফুট আর এই সাইড মানে সব দিকেই চার ফুট করে ছাড়বো তো হ্যাঁ চার বাই চার হয়তো তোর একটা প্রথমে ধর একটা মাথায় দিলি মাথা থেকে একটু সরিয়ে দিলি তারপর ধর আবার চার ফুট চার ফুট এইভাবে ধর দিয়ে দিলি গোটা জমি টাই আর আর কি বলতো, আর যেখানে যে বলছিলাম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 হ্যাঁ বুঝলাম। দিয়ে তাহলে হ্যাঁ আর একটা কি বলছিলাম যখন বললাম না যে ground এর সাইডে আমরা একটা জায়গা ফাঁকা আছে তো ওখানে কিন্তু গাছ লাগাব অবশ্যই হ্যাঁ কারন লাগালে ভাল হয় কারন দেখ আমরা ধর খেলি তো? এবার ধর ফুটবল খেলি এবার ধর হয়তো অনেকটা রোদ আছে এবার গিয়ে ওখানে বসব এবার সাইডে তো আর গাছ নেই তো ধর ওখানে বসা হবে না এবার স্কুলে তো স্কুলে সবাই পড়াশোনা করে এবার তো আমরা তো ওখানে যেতে পারবো না বসতে এবার গাছ থাকলে হয়তো গাছের নিচে বসলাম একটু ছায়া পেলাম হ্যাঁ, তাহলে তোর membermember টাকে ফোন করে ডাকিস নিয়ে কি বলছে শুনিস হ্যাঁ তখন তাহলে তার ব্যবস্থা নিব হ্যাঁ সেটাই বলছি আমি ফোন করবো মানে ধর আমার দাদাই হচ্ছে দাদাকে বলব যে, আমরা তাহলে লাগাবো তো তাহলে একবার একবার সব ব্যবস্থা করবা এইভাবে বলবো ঠিক আছে বেশ তাহলে আজ তাহলে বেশ কথাই হয়ে গেল বেশি হ্যাঁ বেশি কথা বলতে গেলে বেশি হয়ে গেছে হ্যাঁ তো তুই খেয়েছিস এখন? না না খেয়ে নিই বাড়ি গিয়ে খাবো, ডাকছে তো ঠিক আছে তাহলে আমি তাহলে আহ দাদাকে একবার বলব হ্যাঁ যে আমরা লাগাবো আহ তোদের সেরকম তাহলে ব্যবস্থা করবা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

আমার তো এই চলছে পড়া সামনে মাধ্যমিক হ্যাঁ যা চাপে আছি আমি হ্যাঁ test exam তো হয়ে গেছে সে তো অনেকদিন আগেই হয়ে গেলো এখন ছুটি পরে গেছে পরে পরে পুজোর আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে pre test টা